এটা কোনো হোটেল এখানে কয়েকজন বসে আছে এখানে কয়েকটা ফাঁকা আছে আবার কয়েকজন ওদিকে বসে আছে বেলুন গুলোকে সাজিয়ে পিঙ্ক আর সাদা কালারের বেলুন বোঝা যাচ্ছে।

আমাদের এখানে একটা মানে পাহাড়ের মতো দেখা যাচ্ছে আর নদী দেখা যাচ্ছে গাছপালা এইসব দেখা যাচ্ছে আর একটা উম আর কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে।

দুজন হাঁটছে মন্দিরে অনেক সিঁড়ি সিঁড়ি দিয়ে তারা হাঁইটে যাচ্ছে মন্দিরটার কালার অনেক পুরনো হয়ে গেছে হলুদ টাইপের কালার টা বোঝা যাচ্ছে আর কালো কালো হয়ে গেছে মন্দিরটার রং উঠে গেছে এরকম লাগছে।

এইসব দেখা যাচ্ছে গেট -টা। আর রয়েছে ক পিছনে কয়েকটা গাছ আছে। ব্যাস এইটুকু দেখা--

প্লাস্টিক -এর মধ্যে অনেক অনেক গুলা চিংড়ি মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ গুলা অনেক বড় বড় কাটা এখানে বোঝা যাচ্চে আর অনেকগুলা চিংড়ি অনেকগুলো চিংড়ি আর হচ্ছে এগুলা হচ্ছে গলদা চিংড়ি লাগছে।

উম এখানে একটা নদী নদীর মধ্যে এখানে একটা বোট দেখা যাচ্ছে আর এখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটা হাতে ব্যাগ নিয়ে আছে।

উমম মূর্তি এখানে হচ্ছে পাথরের আর সাইড -ও ছোট ছোট ছোট ছোট কিছু মূর্তি দিয়ে সাজানো ।

এটুকু দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না ।

আহ এখানে একটা প্লেট প্লেট -এ এখানে একটা লে এখানে করা আছে । কয়েকটা পকোড়া দিয়েছে এখানে আহ এখানে কাকলেট জাতীয় কয়েকটা আছে আর লেবু দিয়েছে পিঁয়াজ দিয়েছে শসা দিয়ে ওপরে গ্রেড করা ।